ওখানে একটু চিটে রয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি এস.বি.আই. ব্যাংক ব্যাংকে -র এ.টি.এম. ।

এবং একটি লাইনে তার রয়েছে পোলও রয়েছে সোলার লাইট রয়েছে একটা পতাকা দেখা যাচ্ছে নীল রঙের আকাশ রয়েছে সুপারি গাছ নারকেল গাছ দেখা যাচ্ছে আম গাছ দেখা যাচ্ছে। গেটের গেট -টির ভেতর থেকে বন্দ রয়েছে।

এখানে একটি চিত্র রয়েছে। চিত্রটিতে দেখা যাচ্ছে একটি ব্যানার রয়েছে। সেটি লেখা রয়েছে ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্ক ।

এখানে একটি চিত্র রয়েছে। চিত্রটিতে দেখ যাচ্ছে একটি বড়ো নদীর ঝিল রয়েছে। এখানে চারটি নৌকা রয়েছে। একটি নৌকাতে অনেক গুলি লোকজন বসে রয়েছে। নৌকাটি চলছে।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

একটি বরর বড় পোস্টার রয়েছে ব্যানার রয়েছে। একটি চেয়ার রয়েছে একটি তোয়ালে রয়েছে। একটি ক্যালেন্ডার রয়েছে সেখানে।

একটি চিত্র রয়েছে চিত্রটিতে দেখা যাচ্ছে একটি বড়ো ব্রিজ এবং ব্রিজ এর নীচে শুকনো রয়েছে ফাঁকা রয়েছে কিছু রয়েছে সেখানে।

এখানে একটি ছেলে রয়েছে ছেলেদের দেখা যাচ্ছে একটি বড়ো দোকান দোকানটিতে লেখা রয়েছে আরতি লেখনী বাঁদিকে সাইকেল এবং বাইক স্ট্যান্ড লেখা রয়েছে অনেক রকমের খাতা বই কলম পেন্সিল দেখা যাচ্ছে।